এই ছবিতে একটি মাছের বাজার দেখানো হয়েছে এখানে একটি মাছ ক্রেতা এবং মাছ বিক্রেতা দেখতে পাচ্ছ--

এবং সেলুন টির চারিদিকে সুন্দরভাবে কাঠ দিয়া ঘেরা ও অনেক ধরণের চুলের জিনিসপত্র দেখতে পাওয়া যাচ্ছে মাটিতে অনেক চুল পরে থাকতে দেখা যাচ্ছে।

এছাড়া ও নদীর সামনে অনেক ন ন নৌকো দেখা যাচ্ছে সেখানে মাঝিরা নৌকো চালাতে দেখা যাচ্ছে এক পাশে একটি পারে --

এছাড়াও পাশে কিছু জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে।

এছাড়াও তার পিছনে একটি ফাদার কে দেখা যাচ্ছে তার সামনে অনেকতা আ আ চার্চ এর সামনে একটি চেয়ার পাতা রয়েছে।

এটা একটা ছবি যেটা আমরা দেখতে পাচ্ছি সরু পর্যন্ত ল বারান্দা এবং প্রতিটা উম থাম্বে আর সেটা সামনে দিয়ে আলো দরজায় এসে পড়ছে এবং দরজাটার প্রতিটি--

এটি একটি ছবি যেখানে দেখা যাচ্ছে হয়তো প্রতীক ছবিটার সামনে অনেক গুলি ফুল গাছ লাল গোলাপি--

এটি একটি পার্ক এর ছবি এবং ঠিক পার্কের এর সামনে একেবারে ছবিটির সামনে একটি জায়গায় বসার জায়গায় বসার জায়গা করা হয়েছে এবং তার ঠিক পাশে একটি লাফিং বুদ্ধা মূর্তি এবং --